এই বাজারে খুব ভিড় রয়েছে এখানে আমরা বিভিন্ন ধরনের মানুষকে ভ্যান গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছি--

আমরা একানে দেখতে পারছি যে একটি হসপিটাল -এর ভিতর ডাক্তার মশাই রোগী দেখছেন।

এখানে শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষা কাজ দিয়েছেন এই ম্যাডাম -রা কর্মশিক্ষার কাজ করেছেন। এখানে সবাই এখানে সবাই কাজ করছেন।

খাবার দাবার কিনছে এবং খাবার দাবা কেনার পরে তারা ট্রেন এ যাবে করে যাবে।